অল্প দেখা যাচ্ছে বাড়িটা পুরো --

আর আকাশ টাও একটু দেখা যাচ্ছে ।

গাড়িগুলি নতুন সেটা বোঝা যাচ্ছে ।

এবং একটি গাড়ির সামনে লাল স্প্রিং আছে এবং অন্য একটি গাড়ির সামনে অরেঞ্জ স্প্রিং ।

এটি একটি চার্চ -এর ছবি ।

বিভিন্ন রকম কালার দিয়ে--

ট্রেনটি দাঁড়িয়ে আছে একটি স্টেশনের পাশে।

এখানে একটা শপিং মল -এর মধ্যে --

এই সমস্ত কালার -এর এবং আরো অন্যান্য কালার -এর --

এইখানে ভগিনী নিবেদিতার একটি স্ট্যাচু আছে স্ট্যাটু -টি --

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের প্রত্যেকটি ধাপে বিভিন্ন মূর্তি।

যেখান থেকে জলটা ওপর থেকে নিচে নামছে ।

এখানে রাস্তার সামনে একটি বড় হোস্টেল দেখা যাচ্ছে হোস্টেলটি দোতালা হোস্টেলটির একটি শেড করা আছে।

এটি শ্যাম স্টিল -এর একটি গোডাউন বোঝা যাচ্ছে।